তিনটা চেয়ার দেখা যাচ্ছে উপরের একটা ফ্যান দেখা যাচ্ছে আর ওপরে-এ--

এটা দেখতে একটা লম্বা ব্রিজে এর এটা দেখতে একটা লম্বা ব্রিজ এর মতো দেখা যাচ্ছে এ শুকনো গাছও রয়েছে এমনি গাছও রয়েছে তারপর নিচ দিকটা একদম শুকনো কোন জলে জল নেই।

আর তারপর দেখা যাচ্ছে যে এ একটু জল রয়েছে দেখা যাচ্ছে।

এটা দেখে এটা এই ফটো -টা দেখে মনে হচ্ছে যে এটা একটা হসপিটাল এখানে হসপিটাল -এর নামটা হচ্ছে-এ--

অনেক গুলো মানুষ চেয়ার এ বসে আছে দেখে রাস্তার এ পশে এই বিল্ডিং টা দে--

মনে হচ্ছে যে এটা একটা ষ্টেশনারী দোকান। দোকানে অনেক গুলি গেস্ট রয়েছে।

এটায় এখানে একটা উম বিল্ডিং দেখা যাচ্ছে তারপর এখানে লেখা আছে এস.বি.আই. ব্যাংক এর একটা সাইন বোর্ড লেখা লে লেখা আছে-এ। আর তারপর একটা বাইক আছে।

সাইড -এ অনেক গুলো গাছ রয়েছে। এ সুবজ সবুজ গাছ রয়েছে- এ। আর এ --

গুলো গাছ রয়েছে আর সি-- অনেকগুলো সিঁড়ি রয়েছে আর অনেকগুলো পাথরের টুকরো টুকরো অনেক টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে আর শুকনো শুকনো পাতাগুলো পড়ে আছে নিচে।

এখানে একটা ব্যাংক এর মতো আছে। নিচে একটা এ.টি.এম দেখা যাচ্ছে ওপরে লেখা আছে এ.টি.এম তারপর এখানে লেখা আছে বন্ধন ব্যাঙ্ক ।